এখানে একটি পুজা হচ্ছে এবং নানা রকমের পুজার আয় খাবার আয়জন করা হয়েছে এবং দুই তিন জন ছেলে এবংদুইজন মহিলা বসে আছে একজন বামা মন্ত্র পড়াছে।